অ্যাক্সিস ব্যাঙ্ক -এ অনেক লোকের সমাগম।

কয়েকটি ছেলে দাঁড়িয়ে আচে | প্রতেকটি ছেলের হাতে একটি করে মোবাইল ফোন আচে | কেউ পকেট -এ হাত দিয়ে আচে কেউ গায়ে হাত দিয়ে আচে কেউ কারুর কাঁধে হাত দিয়ে আচে কেউ পেছনে চশমা ধরে দাঁড়িয়ে আচে কেউ হাতে মোবাইল ফোন নিয়ে দাঁড়িয়ে আচে | তারা নানান ধরণের বুট পরে আচে |

কোনো সোলো সোলোটা এ.সি. রয়েছে। অনেক গুলো জানালা আছে। বিল্ডিং টি প্রায় পাঁচ ছ তলা উম চার তলা বিল্ডিং ।

টি একটি বাগান বাগানের মধ্যিখানে দিয়ে একটি উম রাস্তা গেছে।

ঝর্ণা ঝর্ণা-আ টি খুব সুন্দর দেখতে লাগছে কতো লাইটিং করা আছে | ঝর্ণার উম উপরে মাথায় একটা বড়ো লাইট আছে তার নিচে একটা ঘড়ি রয়েছে |

কলা-আ দেখা যাচ্ছে আপেল দেখা যাচ্ছে মুসুম্বি লেবু দেখা যাচ্ছে বেদনা দেখা যাচ্ছে।

রাস্তার ডান দিকে জল ও জায়গা রয়েছে। তার ও পাশে দুই তিনটে চারটে দোকান আছে দোকানেও দুই একটি বাইক দাঁড় করানো আছে।

চেয়ার -এ একটা তোয়ালে আছে। অফিস -এর সামনে বড় আলমারি আছে।

কার্তিক ঠাকুর আচে মন্দিরের সামনে একটি চেয়ার আচে | চেয়ার -এর সামনে পোনামি বাক্স রয়েচে |

একটা বৌ একটা বর রাস্তা দিয়ে হেটে যাচ্ছে কত গাড়ি ঘোড়া যাচ্ছে রাস্তার মাঝখানে একটি গর্ত করা আছে গর্তে অনেক জল জমে আ--

উনি জুতো পরে আছে। টোটো রংটা সবুজ ওপরের রং হচ্ছে হলদে।